এবং চিয়ারের মধ্যে কিছু ছেলেমেয়ে বসে সে বক্তৃতা শোনার জন্য অপেক্ষা করছে। যিনি বক্তৃতা দিবেন তিনি এখনও আসেননি।

এবং তার সাইড -এ একটি রেড কালা আ-রের পাশে একটি পোস্টার টাঙানো আছে।